একটি লোক শুয়ে আছে কয়েকটি লোক তার পা--

একটি কমলা হলুদ কালারের বিল্ডিং পাশে রয়েছে একটি ওয়াজ সাদা কালারের ।

জলের ট্যাংক । সামনে একটি লোক দাঁড়িয়ে আছেন। গাড়ি রাস--

সুন্দর একটি চা বাগান বিশাল বড়। তারই মাঝখানে রয়েছে মাটির রাস্তা। অনেক সুন্দর সুন্দর--

রং করা রয়েছে কমলা সাদা সবুজ সামনে রয়েছে অনেক গুলি সাইকেল বাইক টিনের চাল করা রয়েছে একটি--

লাল ও সাদা কালার -এর ছোট ছোট ডিজাইন ইঁট ল্যাম্প পোস্ট বড় বড় অনেক বড়।

ছোট পোস্টার একটি যাচ্ছে একটি লোক রাস্তা রয়েছে কালি পিছে।

রয়েছে বিল্ডিং লাইট ও ছোট ছোট অনেক গাছ তারই পাশে রয়েছে--

ঝাউ গাছ পাশেই রয়েছে অনেক বড় বড় গাছ।

ঘরে ইয়োগা করা হচ্ছে অনেকে কার্পেট -এর উপর ইয়োগা করছে ছেলে মেয়ে কাজ--

পাতানের উপরে রাখা রয়েছে অনেক তেলাপিয়া মাছ এবং পাশে রয়েছে মাছের আঁশ ।

দূরে অনেকগুলি গাছ বোট জলাশয় রয়েছে।

ইলেকট্রিকের তার মনে হচ্ছে একটি লোক কাজ করছ --

একাডেমিক ব্লক সামনে রয়েছে অনেক ল্যাম্প পোস্ট অনেকগুলি পিলা--

গ্রিল দিয়ে ঘেরাও রয়েছে সুন্দর একটি--

দাঁড়িয়ে আছে ছোট ছোট পতাকা একটি মঞ্চও রয়েছে। একজন মাথায় হাত দিয়ে আছে ।

গাছপালা ভর্তি ল্যাম্পপোস্ট অনেক গাছও আছে ।